পেছনে তিনটি সাদা লাইট জ্বলে থাকতে লক্ষ করা যাচ্ছে।

ছবিটির বাঁদিকে একটি ইটের রাস্তা এখানে লক্ষ করা যাচ্ছে।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

ছবিটির পেছনে অনেকগুলো ছোট ছোট ঘর এখানে লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে একটি অনেক বড়ো বইয়ের দোকান দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি অনেক বড়ো নদীর ছবি দেখতে পাচ্ছি।

ফ্যানের উপরে এখানে প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া রয়েছে।

পুকুরের মধ্যে অনেক জল এখানে লক্ষ করা যাচ্ছে।

জলের ওপরে দুইটি হাসকে এখানে দেখা যাচ্ছে।

ঘরের ভিতরে অনেকগুলো মানুষকে বসে থাকতে এখানে দেখা যাচ্ছে।

আমি এখানে একটি অনেক বড় কাপড়ের দোকানের ছবি দেখতে পাচ্ছি।

আমি এখানে একটি বাস স্ট্যান্ডের ছবি দেখতে পাচ্ছি।

ছবিটির বাঁদিকে একটি বড়ো বিল্ডিং এখানে দেখা যাচ্ছে।

এই ছবিটি রাতের বেলা তোলা হয়েছে।

এখানে সাদা রংয়ের একটি বিল্ডিং লক্ষ করা যাচ্ছে।

পেছনে একটি বেগুনী রঙ্গের বিল্ডিং এখানে লক্ষ করা যাচ্ছে।

এখানে অনেকগুলো মানুষকে বাইক গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।